এবং একটি চেয়ারে একটি ভদ্রমহিলা বসে রয়েছে এবং তার পায়ের বুট রয়েছে এবং তার হাতে একটি মোবাইল রয়েছে তিনি হয়তো ফটো তুলছেন ।

এবং দূরে দেখতে পাচ্ছি একটি বাড়ি যেখানে বেশ কিছু নানা রকম টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে এবং কিছু দোকানও দেখতে পাচ্ছি যেটি তে বেশ কিছু ভদ্রলোক বসে রয়েছে চেয়ারে এমন একটি ভদ্রলোক এদিকেই আসছে।

এটি এই ঘর যেখানে দেখতে পাচ্ছি এই মহিলার চেয়ার -এর ওপর বসে জল নিয়ে কিছু একটা করছে এবং উপরে দেখতে পা--

এখানে দেখতে পাচ্ছি এখানে একটি বাড়ি তৈরি হচ্ছে। এবং কিছু লোকরা এখান দিয়ে চলা ফেরা করছে।

এখানে দেখতে পাচ্ছি কিছু মিস্ত্রিরা এখানে কাজ করছে এবং--